এটা একটা গ্রামের দৃশ্য যেখানে দেখা যাচ্ছে সাদা বালি রয়েছে | এবং চার পাশে অনেক গাছপালা ভর্তি এবং আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে |